বিল্ডিংএ রং করেছে সাদা কালারের।

নীচে ছোট্ট ছোট্ট ঝিল দেখতে পাচ্ছি।

অনেক বড় ব্রিজ দেখতে পাচ্ছি।

কারেন্ট -এর তার দেখা যাচ্ছে।

উপরেই টিন লাগানো আছে আশেপাশে অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

একটি গাড়ি দেখা যাচ্ছে ভেতরে মানুষ রয়েছে।

নীচে টাইলস লাগানো উপরে ছাদ দেওয়া।

ফ্যান জ্বলছে ও বিল্ডিংয়ে সাদা কালার করেছে।

এখানে অনেকগুলো শুকনো বাছ দেখতে পাচ্ছি।

একটি লাইট ও কারেন্টের তার দেখতে পা--

এখানে একটা বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি ও মানুষ রয়েছে।

গেটটির সামনে একটা বাইক রয়েছে।

নীচে পাকা করানো রয়েচে।

উপরে ছাদ দেওয়ানো আছে কারেন্টের তার দেখতে পাচ্ছি।